এখানে একটি দোকানের ছবি দেখানো হয়েছে। সেটি কাঁচের দরজা দিয়ে ঘেরা এবং সামনে একটি লোক দাঁড়িয়ে ছবি তুলছে।

সেটি পর্যবেক্ষন করার জন্য দুটো মানুষ এসেছে। পর্যবেক্ষণ কেন্দ্র টি লাল রঙের।